এটি একটি চার্জ যেখানে জেসস -এর একটি স্ট্যাচু আছে এবং যার পাশে প্রিয়ারে লেখা আছে ।

এটি একটি গাই। গাইটি গোয়াল ঘরে রাখা আছে উম যেখানে গাইটিকে একটি সবুজ রঙের দড়ি দিয়ে বাঁধা রয়েছে।

এটি একটি ডান্স রুম যেখানে বাচ্চারা ডান্স করছে বা ডান্স প্র্যাকটিস করছে এবং একটি লোক সেটির ক্যামেরা করছে।

এখানে দেখতে পারি একটি লোক এটির বাক্সে মাছগুলির রাখে এবং দুটি লোক দাঁড়িয়ে আছেন।

এটি একটি গার্ডেন বা পার্ক যেখানে একটি বাচ্চা স্লিপ চড়ে বসে আছেন এবং দূরে--